দেখতে পেতাম খুব ভালো লাগতেছি সুন্দর দেখতে ঊপহার দেক্লাম আর কী ?

সুন্দর রেস্টুরেন্ট বলে আমি জীবনে প্রথম দেখলাম ।এবং তার থেকে আমি শুধু অনেক কিছুর উপর ডিপেন্ড করতাম ।আমি খুব ভালো লাগতো যে যেতে পেতাম খুব সুন্দর দৃশ্য- -।